ইংলিশ -টা দেখে বুঝলাম যে এটা কোনো--

আর ওই পাহাড়ে সেই ফাঁক--

লোকটা আছে সেই ফাঁক থেকে এক --

আ উম গাড়ির সব পার্টস থার্টস হয়তো ঠিক করে।

আ উম পি.জি. হসপিটাল বালবার সিং ধাবা--

প্যাকেট এ একসাথে বেঁধে রাখা ।

তামিল না তেলেগুতে লেখা আমি--

আ মুসলমান ধর্মর লোকেরা এ মসজিজে যায়।

এটা কোনো একটা হাই রাইস বিল্ডিং ।